আমি দেখতে পাচ্ছি এখানে একটি পোস্টেল বক্স ।

এই লোকনাআলা স্টোরের সামনে একটি বাইক রাখা আসে।

আমি দেখতে পাচ্ছি একজন মানুষ হাতে ফুলকপি নিয়ে দাঁড়িয়ে আসেন।

আমি দেখতে পারসি একটি মাঠের মইধ্যে তিনজন বালক রানিং করিতেসে ।

আমি দেখতে পারসি এখানে কয়েক জন বাচ্চারা ইয়োগা করিতেসে।

আমি দেখতে পারসি এখানে একটি পার্ক ।

কিছু সংখ্যক মানুষ মাছ কিনছেন এবং কিছু সংখ্যক মানুষ মাছ বিক্রি করছেন।

আমি দেখতে পারসি এখানে অনেকগুলা গাসপালা রয়েসে আমি দেখতে পারসি এখানে একটি বাঁশের মধ্যে একটি গামোসা শুকাওনোর জন্য দেওয়া হয়েছে।

আমি দেখতে পারসি একানে একটি কম্পিউটার রয়েসে ।

ইলেকট্রিক বোর্ড যেখানে একটি প্লাগ লাগানো আসে।

আমি দেখতে পাচ্ছি একানে ড্রিমলান্ড ন্যাশনাল স্কুল ।

সেখানে অনেক ধরনের বিভিন্ন সবজি রয়েসে যার মধ্যে--

অনেকগুলি কারেন্টের বোর্ড এই বোর্ডের মধ্যে প্লাগ লাগানো আসে এবং--

এই সুইমিং পুলের মইদ্যে অনেকগুলি গাস আসে।

এখানে দেখতে পারসি দুইটি ই রিস্কা আসে।

এবং কয়েকটি ওয়ান টাইম থালা এবং--